c এবং c ++ এ লজিক্যাল অপারেটরসের কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial লজিক্যাল operators যেমন লজিক্যাল and উদাহরণস্বরূপ expression1 && expression2 শিখব
লজিক্যাল or উদাহরণস্বরূপ expression1 or expression2
লজিক্যাল not উদাহরণস্বরূপ ! expression1
আমরা এটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে operating system হিসাবে ubuntu 1110
এবং ubuntu gcc ও g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
লজিক্যাল অপারেটরসের ভূমিকা দিয়ে শুরু করা যাক
c এবং c ++ এ true 0 বাদে যে কোনো মান
non zero means true
এবং zero means false
এখানে ব্যবহৃত এক্সপ্রেশন true এর জন্য 1 এবং false এর জন্য 0 দেয়
এখন একটি উদাহরণের সাহায্যে আমি লজিক্যাল operators ব্যাখ্যা করব
এটি হল c তে লজিক্যাল অপারেটরসের program
main ব্লকের ভিতরে
এই statement ভেরিয়েবল a b এবং c কে integers হিসাবে ঘোষিত করে
printf statement a b এবং c এর মান লেখার অনুরোধ জানায়
scanf statement ভেরিয়েবল a b এবং c এর জন্য ব্যবহারকারীর থেকে input নেয়
এখানে a we সাথে b এবং c we মান তুলনা করে সর্বাধিক মানটি খুঁজি
একসাথে তুলনা করতে আমরা লজিক্যাল and operator ব্যবহার করি
true value পাওয়ার জন্য লজিক্যাল and এর সকল শর্ত সঠিক হওয়া আবশ্যক
expression ভুল শর্তের সম্মুখীন হওয়ায় a মূল্যায়ন করা হয়নি
সুতরাং expression a> c মূল্যায়িত হবে যদি শুধুমাত্র a> b ঠিক হয়
a যদি b এর থেকে ছোট হয় তাহলে expression a মূল্যায়ন করা হবে না
পূর্ববর্তী condition true হলেই এই statement মূল্যায়ন করা হয়
b> c মূল্যায়িত করা হয়েছে
condition true হলে b is greatest তা পর্দায় প্রদর্শিত হয়
অন্যথায় c is greatest পর্দায় প্রদর্শিত হয়
এখন লজিক্যাল or operator আসি
এখানে true value পেতে লজিক্যাল or এর যে কোনো একটি কন্ডিশন সঠিক হওয়া আবশ্যক
expression সঠিক condition সম্মুখীন হওয়ায় a মূল্যায়ন করা হয়নি
সুতরাং a == zero হলে বাকি দুটি এক্সপ্রেশন মূল্যায়ন করা হবে so
a b এবং c এর মধ্যে কোনটি 0 হলেই printf statement এক্সিকিউট করা হয়
program শেষে আসি return 0 এবং ending curly বন্ধনী
এখন program সংরক্ষণ করুন
এক্সটেনশন c দ্বারা সংরক্ষণ করুন
এটি logical c হিসাবে সংরক্ষিত করেছি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
code compile করতে লিখুন gcc space logical dot c spaceo space log enter টিপুন
execute করতে লিখুন dot slash log
enter টিপুন
আমি এই মানগুলি লিখব
output c is greatest
এবং the product of a b and c is zero
হিসাবে প্রদর্শিত হয়েছে
বিভিন্ন sets inputs সাথে you program এক্সিকিউট করার চেষ্টা করা উচিত
এখন একই program c ++ এ লেখা যাক
আমি ইতিমধ্যে program লিখেছি এবং আপনাকে এটি দেখাবো
এটি হল c ++ এ লিখিত code
এখন একই program c ++ a লিখতে আমরা কয়েকটি পরিবর্তন করি
header file একটি পরিবর্তন আছে
using statement ব্যবহৃত হয়েছে
এছাড়াও output এবং input statements পার্থক্য আছে
operators c এর মত একই ভাবে আচরণ করে
save এ টিপুন
নিশ্চিত করুন file এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal খুলুন
program compile করতে লিখুন g ++ space logical ডট cpp spaceo space log1 enter টিপুন
execute করতে লিখুন dot slash log1
এখন enter টিপুন
আমি
output c program অনুরূপ
বিভিন্ন sets inputs সাথেও you program এক্সিকিউট করার চেষ্টা করা উচিত
এখন একটি error দেখি যা আমরা পেতে পারি
editor ফিরে যাই
ধরুন আমরা এখানে বন্ধনী ভুলে গেছি
এটি এবং এটি মুছে ফেলুন
দেখা যাক কি হয় program সংরক্ষণ করুন
terminal ফিরে আসুন
আগের মত compile এবং execute করুন
আমরা একটি error দেখি
expected identifier before token
এর কারণ এখানে দুটি ভিন্ন এক্সপ্রেশন রয়েছে
and operator দ্বারা একটি expression রূপে তাদের মূল্যায়িত করতে have
program ফিরে গিয়ে error নিশ্চিত করি
বন্ধনী এখানে এবং এখানে সন্নিবেশ করি
save এ টিপুন
terminal ফিরে আসুন
আগের মত compile এবং execute করি
সুতরাং এখন এটি কাজ করছে
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি লজিক্যাল and উদাহরণস্বরূপ a> b && a> c
লজিক্যাল or
নির্দেশিত কাজ
একটি program লিখুন যা ব্যবহারকারীর কাছ থেকে input হিসেবে দুটি সংখ্যা নেয়
not operator ব্যবহার করে যাচাই করুন যে দুটি সংখ্যা সমান কি নয় ইঙ্গিত: a != b
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact at spoken hyphen tutorial dot org তে ইমেল করুন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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত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
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি